বিয়ে বাড়িটার সামনে এই যে সিঁড়ি আছে সিঁড়ি অনেক কটায় দেখতে পাচ্ছি।

একটা দেওয়ালও আছে আবার কালো কালার -এর একটা গেট আছে গেট - টা দিয়ে--

কাঁচের দরজাও আছে কাঁচের দরজাটা খুলে তারপর ঐ দোকানটির ভিতরে প্রবেশ করতে --

চা এর ভাঁড়গুলো খুব সুন্দর দেখতে পাচ্ছি এবং কয়েকটি টিসু পেপার।

একটা বুট পরে আছে তার পিছনে একটি লোক আছে হলুদ কালার এবং কালো কালার -এর প্যান্ট পরে ।

সামনে একটি-ই লোককে দেখতে পাচ্ছি লোকটি ব্লেজার পরে আছে এবং পেছনে --